একটি হোয়াইট বোর্ড আছে। টিচার -টি বোর্ড ওয়ার্ক করাচ্ছে। একটা ব্লু সিট্ রয়েছে।

ফটো -টিতে কানাড়া ব্যাঙ্ক -এর এ.টি.এম দেখা যাচ্ছে। বোর্ড -টি ব্লু কালার -এর লেখা গুলি হোয়াইট কালার -এর |

সাধারণত এরকম দৃশ্যের খাঁচা দেখা যায় চিড়িয়াখানায় |

এখানে গোলাপ ফুল রয়েছে সূর্যমুখী রয়েছে মালা রয়েছে রজনীগন্ধার পদ্ম ফুল রয়েছে।

হাতুড়ি রয়েছে নানারকম ঘর খোদাই করার জিনিসপত্র রয়েছে।

এটি একটি বড় মাঠ। এটি একটি খেলার মাঠের দৃশ্য ।

এখানে একটা বিস্কুট অর্ধেক খাওয়া রয়েছে টিসু রয়েছে।

এখানে পাঁচটা রজনীগন্ধার সাথে গোলাপ অ্যাড করা মালা রয়েছে।

বাইরে নানারকম বিল্ডিং গাছপালা দেখা যাচ্ছে । ওপরে অনেকগুলি লাইট |